নীচে কিছু লোক জন দাঁড়িয়ে রয়েছে এবং ব্যাঙ্ক -এর দরজা দেখা যাচ্ছে দরজাটি কাঁচের তৈরি দরজার মধ্যে কিছু লেখা রয়েছে।

একটি বড়ো লাল রঙের মঞ্চ দেখতে পাচ্ছি। মঞ্চের ওপরে একটি পোস্টার লাগানো রয়েছে যাতে লেখা রয়েছে ফ্রেশার |